এটা একটি যিশু খ্রিস্টের মন্দির। মন্দিরটা ক কত সুন্দর ভাবে লাইটিং দিয়ে সাজিয়েছে ।

এটি একটি যিশুখ্রিস্টের মন্দির সামনে কারেন্ট এর পুল মন্দিরে পিছন দিতি কারেন্ট এর তার দেখা যায় সামনে দিয়ে একটি বড় বেদি কিছু ছেলে মেয়ে চলাফেরা করে--